এই শপ এর বাইরে দুজন মানুষ চেয়ারের মধ্যে বসে রয়েছে। আর একজন বারবার - এর দোকানের ভিতরে বারবার -এর চেয়ার টাতে বসে রয়েছে।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি একটি দোকানের ছবি আছে। এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দোকানের মধ্যে একজন বসে আছে।

আমরা দেখতে পাচ্ছি দোকানের জ দেয়ালে যেসব খোপ খোপ কাটা আছে সেখানে অনেক বই রাখা আছে। এটি একটি বইয়ের দোকানের ছবি রয়েছে।